এখানে একটি দোকান দেখা যাস্সে ।

মেঝেতে সবুজ কিছু বিছানো রয়েছে।

এখানে বাক্সর মধ্যে অনেককিছু সাদা জিনিস রয়েছে।

এখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে।

মেয়ের গায়ে কালো সাদা জামা রয়েছে।

গাড়ির চাকায় কিছু লাগানো রয়েসে।